এখানে হাসছে হা হাওয়া ভরার ও জায়গা থাক --

মাটি খোড়া হবে এবং ওইখানগুলোতে বিম তৈরি হবে এবং বিম এর আশেপাশে--

অম এখানে দাড়িয়ে দাড়িয়ে লোককে খেলা দেখাচ্ছে আমার ওসব একদম ভালো লাগে না । চিরিয়াখানায় জন্তু জানোয়রদেরকে ধরে রাখা হয় একদম পছন্দ নায় ।

আহ ভকেসনাল ট্রেনিং এর কোর্স করা হয় আমি নিজেও ডিপ্লোমা করেছি ওয়েস্ট বেঙ্গল --